এখানে দেখা যাচ্ছে অনেকগুলি টেবিল ফ্যান ঝোলানো রয়েছে।

একজন ছেলে বসে আছে বক্স -এর পিছনে।

আমরা এখানে পাথর দেখতে পাচ্ছি।

এটি একটি কোনো রেস্টুরেন্টের ছবি।

এখানে আমরা দেখতে পাচ্ছি একজন মহিলা সম্ভবত রান্না করছে একটি সিলিন্ডার দেখা যাচ্ছে।

সামনে নদী দেখা যাচ্ছে নদীর প পিছনে গাছপালা লক্ষ্য করা যাচ্ছে।